একটি হলুদ রঙের একটি নীল রঙের। মনে হচ্ছে এইটা একটি টোটো --

এখানে রাস্তার ধারে একটি বোর্ড টাঙ্গানো আছে।

বোর্ডটিতে লেখা আছে চৌধুরী আর্ট পেন্টিং মার্বেল ও গ্রানাইট পাথর নাম খোদাই ও মূর্তি তৈরির সাইনবোর্ড ।

এখানে এক দুই তিন চার পাঁচটি --

সামনেটা বাদাম আঁশের রঙের মতো।

তিনটে লোক দাঁড়িয়ে আছে ভিতরে একটি লোক বসে আছে।

এটি একটি এইচ.ডি.এফ.সি ব্যাংক ।

দেখা যাচ্ছে এখন কানে ফোন নিয়ে কথা বলছে।

দূরে গাছ দেখা যাচ্ছে। আকাশটি মেঘে ভর্তি। দেখতে খুব ভালো লাগছে।

হাতে একটি ব্যাগ রয়েছে ।

মামনি বুক স্টোর গোপীবল্লবী ঝাড়গ্রাম। মামনি বুক স্টোর এখানে স্কুল খুলে ছেরেম ।